দোকানের ভেতরটা সাদা রঙের এবং বাইরেটা হলুদ রং করা হয়েছে।

দোকানের ছাদে বেশ কিছু লাইট জ্বলছে।

একটি কলার ঝোকা দেখতে পাচ্ছি।

পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের ওপরে সাদা মেঘ জমে রয়েছে।

এখানে বেশ কিছু দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি।

কিছু বেলুন দেখতে পাচ্ছি।

এখানে বেশ কয়েকটি জিলিপি দেখা যাচ্ছে।

বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা রয়েছে যেমন আঠা কেচি পেন্সিল রং ইত্যাদি।

সেই রেকগুলির কোণায় একটি লাইট দেখতে পাওয়া যাচ্ছে।

সেই রাস্তার উপর দুটো মানুষ হাঁটছে।

একটি কারেন্টের তারও দেখা যাচ্ছে।

বাসের ভেতর কিছু মানুষ রয়েছে।

ছোট ছোট কিছু বিল্ডিংও দেখা যাচ্ছে।

এখানে একটি পাথুরে রাস্তা দেখতে পাচ্ছি।

কিছু পতাকা দেখা যাচ্ছে।

এখানে একটি লাল রঙের পোস্ট বক্স দেখতে পাছ--

এখানে একটি প্লেয়িং গ্রাউন্ড দেখতে পাচ্ছি।

সমানভাবে কাটা কিছু গাছ রয়েছে।

কারেন্ট -এর কিছু তারও দেখতে পাচ্ছি।

এখানে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

এখানে বহু লোক রয়েছে বহু লোক হেঁটে হেঁটে যাচ্ছে।

এখানে একটি মাঠ ও রাস্তা দেখতে পাচ্ছি।

ছাদে বেশ কিছু লাইট ধরানো রয়েছে।

কাঁচের কিছু জানলা দেখা যাচ্ছে।

বেশ কিছু মানুষ এখানে জমায়েত হয়ে আছে।

এখানে নীল রঙের বেশ কয়েকটি টিন চারিদিকে ছড়ানো ভাবে আছে।

বেশকিছু মানুষ এসে সেলুনটিতে বসে রয়েছে।

যার উপরে দুটো স্প্রে বটাল রাখা রয়েছে।

বেশকিছু মানুষ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছে ও কিছু মানুষ প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে আসছে।